একটি রোড এবং রোড এর দুই ধারে মানুষ যাতায়াত করছে গাড়ি-ঘোড়া নিয়ে। রোড টির মাঝখানে রয়েছে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। রোড টির উপরে রয়েছে একটি আলট্রাফিক্স সিমেন্ট এর অ্যাড।

ছবিতে দেখাচ্ছে একটি মসজিদ যার নাম কদম রসুন মসজিদ এবং মসজিদটা-- <crosstalk>

আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি ফলের দোকান দেওয়া হয়েছে এবং ফলের দোকানটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে ফলের দোকানদার ফলে সাদাসে সাথে--

তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিতে দেখা যাচ্ছে একটি ফুলের বাগান খুব সুন্দর করে ফুলের বাগানটি সাজানো হয়েছে এই ফুলের বাগানে গেঁদা ফুল থেকে শুরু করে সব ধরনের ফুল এখানে দেখা যাচ্ছে।